আর তারপর ওরা Switzerlangd বেড়াতে যাচ্ছে ওই করেই Cinemaটা শেষ হয়।

তুই শুরুতেই বুঝতে পারবি শেষ কিরকম ভাবে হচ্ছে বা কি Issues আস্তে পারে আচ্ছা কারণ বুড়ো একজন লোককে যখন দেখাচ্ছে তার টাকা নেই তার স্ত্রী অসুস্থ তখনই তুই বুঝতে পারবি হয়তো এখানে টাকা দিতে হতে পারে ওদের কেহু কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে না ভীষণ একটা সুন্দর। একটা কি বলবো রেষ আছে যেটা তোর ভালো লাগবে

একটা গানে দেখলাম জিৎ এসে নাচছে ঐগুলো Skip করতে থাকি আমি আমার গানগুলো একদম ভালো লাগে না বুড়ো যে লোকটি তার ছেলে হয়েছে পরমব্রতও Last এ ওই একটা সিন এর জন্য আসছে টাকা দিতে check টা দিতে শুধু

এই হলো গল্প এই Just শেষ করলাম এখন যা গরম গাহাতপা ধোবো ধুয়ে আমার বাড়িতে যারা মানে আমার বয়স্ক যারা যারা আছে আমার ঠাকুমা দিদা ওরা আজকে নীল ষষ্ঠী পুজো করবে

ওদের সাথে থাকবো আর কি তুই কি করছিস বল? আমি আজকে এই মোটামুটি আমাদের বাড়িতেও নীল ষষ্ঠী আমার মা উপোস করেছে আমার দিদি এসেছে।

কাজে এই সবই করছিলাম আমিও আসলে ভাবছিলাম যে আজকে সন্ধ্যেবেলা কিছু একটা দেখবো আসলে আমিও এখন কি বলতোএখন আর Cinema হল এ গিয়ে সত্যি কথা বলতে দেখা হয়ই না আর এখন OTT Platform গুলো চলে এসে না এখন এই Amazon Prime বল কি Netflix বল আরো যেসমস্ত OTT Platform গুলো আছে এখানেই এখন বেশির ভাগ ইয়েগুলো দেখি Cinema হোক বা বিশেষ করে Web Series যেগুলো হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে Web Series দেখতে আর তুই যেটা বলছিলি যে ওই অতিরিক্ত Suspense অতিরিক্ত মারপিট এগুলো এখন আর ঠিক মানে এমনিতেই জীবন এ এতো Complication আছে এতো কিছু আছে না এখন মনে হয়একটু Simple সাধারণ জিনিস গুলোই যেন বেশি সেগুলোর সাথে relate করতে পারি আমার মনে হয় যেন এখন

তো মানে তুই এটা বলছিলি শুনে আমিও খুব Recently একটা Web series দেখলাম তুইও হয়তো নাম শুনেছিস ওটাও Amazon Prime এই Release করেছে Panchayat বলে শুনেছিস বোধ হয়

খুবই Popular হয়েছে Web Series টা

তো দুটো Season ও ওটার বেরিয়েছে আমি প্রথম season টাও দেখেছিলাম second টাও এই কয়েকদিন আগে দেখে শেষ করলাম আচ্ছা তো ওটাও একদম একই রকম মানে ভীষণ ভীষণ Simple একটা ভালো গল্প

আমার এখনো দেখা হয় নি Webseries টা একটু বল তাহলে বলতে পারতিস?? হ্যা ওটা আসলে কি বলতো একদম একদম মানে একজন Aspiring একজন Young একজন ছেলের গল্প যে তোর মানে ওটাই আর পাঁচজন

Nine to fivejob করবো ভালো একটা টাকা আয় করবো নিজের জীবনটা গোছাবো তো ওর লক্ষ্য ছিল যে ও CAT পরীক্ষা দিয়ে clear করে MBAকরবে তারপর একটা ভালো কোনো Multinational company তে চাকরি করবে। আচ্ছা কিন্তু সেই CAT এর Preparation নিতে নিতে যা হয় একটা ছেলে বেকার থাকতেও তার মানে কিছু টাকা যদি না আসে একটা হাতখরচের তো তার মানে সেভাবে তো চলে না তো তার বন্ধু ওকে পরামর্শ দেয় যে পরীক্ষা দেওয়ার জন্য তোর ও Actually একটা পরীক্ষা দে যেখানে ও পঞ্চায়েত সচিবের একটা চাকরি ও পায় Hello শুনতে পারছিস আমার কথা? হ্যা হ্যা শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি তুই বল। তো ও একটা পরীক্ষা দেয় এমনিই ও পরীক্ষাটা দেয় তো সেখানে ও দেখে যে পঞ্চায়েত সচিবের পোস্টে ও চাকরি পেয়ে গেছে একটা গ্রাম আচ্ছা এ একদম উত্তরপ্রদেশের একটা প্রত্যন্ত গ্রামে ওকে যেতে হবে তো ও সেই মানে

দেখ তুই তো MBAকরবি তো এই যদি মানে যতদিন Cat পরীক্ষা জন্য তোর preparation এ লাগবে পরীক্ষার জন্য সেই Timeটা যদি তুই এই চাকরিটা করে নিস্ সেটা তোরCV তে একটা ভালো extra point হিসেবেই add হবে তোর এই Experience টা তো সেই সব শুনে ও কি করে ও চাকরিটা নেয় এবং চাকরিটা নিয়ে একদম একটা উত্তরপ্রদেশের

স্বাভাবিক ওর প্রচন্ড মানে ওর ওই চাকরিটার প্রতি কোনো Interest নেই মানে ও প্রচন্ড বিরক্ত শহরের সবরকম আরাম জীবন ছেড়ে একটা প্রত্যন্ত গ্রাম যেখানে Electricity

গ্রাম থেকে বেরিয়ে যাবে কিন্তু দেখা যায় যত সময় যেতে থাকে ওই গ্রামের মানুষগুলো এবং গ্রামের সমস্ত সমস্যা সবকিছুর সাথে ও আস্তে আস্তে জড়িয়ে পড়তে থাকে আচ্ছা ওর কাজের মাঝখানে হোক বা ওর Emotionally মানুষগুলোর সাথে কোথাও না কোথাও বন্ধুত্ব হতে থাকে ওর বিরক্তি টা আস্তে আস্তে তাদের সাথে একটা সুন্দর সম্পর্কে পরিণত হয়ে যায় আচ্ছা আর মানুষের সব সবরকম ও দেখতে থাকে যে কতকিছু মানুষ পাচ্ছে না সেখানে কত কিছুর অভাব রয়েছে। সেগুলোর সাথে মানে ও সচিব হিসেবে কাজও করে আবার সেই মানুষের সাথে অবসর সময় তাদের সাথে সময় কাটায় সেই গ্রামের লোকজনের সঙ্গে মানে অদ্ভুত সুন্দরভাবে জিনিস টা কে তুলে ধরা হয়েছে গল্পটা কে তার মধ্যে দিয়ে তার মধ্যে ছোট ছোট ঘটনা বিভিন্ন ঘটনাকে আনা হয়েছে গ্রামের মানুষের বিভিন্ন সমস্যা বিভিন্ন দিক গুলো উঠে এসেছে একটা শহরের ছেলে কিভাবে আস্তে আস্তে ওই গ্রাম্য জীবনযাত্রার মধ্যে অতোপতো ভাবে জড়িয়ে যাচ্ছে সেটাকে এতো সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে মানে কি বলবো তোকে দেখলে বুঝতে পারবি নিশ্চই দেখতে হবে তো শুনে তো দারুন লাগছে অবশ্যই দেখিস আর এখন হয়তো আরেকটা season হয়তো বাকি আছে তো এখন শেষ season এ বোঝা যাবে যে আদৌ ও কি ওই গ্রাম থেকে বেরোলো নাকি শেষ পর্যন্ত ওই গ্রামেই থেকে যাবে সেটাই এখন মানুষ অপেক্ষা করছে শেষ season টার জন্য

কিন্তু Acting এর মধ্যে থেকে এই গল্প টা একদম অন্যরকম হয়ে উঠতে পারে। ভীষণ মানে প্রত্যেকে তুই মানে খুব নাম করা অভিনেতাদের মধ্যে আছে Nina Gupta আছেন Raghuber Yadab আছেন তো এনারা তো দীর্ঘদিনের খুব নামকরা অভিনেতা কিন্তু তুই দেখেছিস হয়তো Divyendu Kumar bole ও খুব recently কয়েকটা একদম এরকম অনেক কিছু করছে ও হ্যা হ্যা একদমই আর ওই পঞ্চায়েত সচিবের চরিত্র টা ওই করেছে ওই মানে এতটাই সাবলীল

উপপ্রধান আছে পঞ্চায়েতের সহায়ক আছে তারা যে এতো সুন্দর casting সবচেয়ে বড়ো কথা

চরিত্রে যেন মানুষগুলো ওই চরিত্র টা করার জন্যই যেন জন্মেছে মনে হয়েছে।

Web Series এ জানিস তো এরকম করেই আমার মনে হয় হয় যেমন ধরে বড়ো বড়ো যে সমস্ত bollywood বল বা Hindi Cinema বা বাংলা বাংলায় বলতে পারিস তারকা খোঁজে Star দেরকে নিয়ে আসে সেখানে web series কিন্তু একেবারে actor মানে যারা actingটা জানে এই কলাবিদ্যা টা জানে তাদেরকেই নিয়েই কাজটা করায় একদমই সেটার জন্যই এতো বেশি ভালো লাগা ছাড়তে পারি না আমরা মানে একটার পর একটার পর একটা দেখেই যেতে চাই

এইটা Web Seriesএর বলে এতটাই আমাদের কে মানে এমনভাবে জড়িয়ে ধরছে চরিত্রগুলোর মাঝখানে সেগুলো কিন্তু বড়ো বড়ো Movieঅনেক সময় করতে পারে না। না একদমই তাই আর এখন তো যা Cinema অবস্থা এই তো সবসময় দেখি খবরে আসে এখন তো আমারি সত্যি বলতে যাওয়া হয় না একটা সময় ছিল যখন Collegeএ পড়তাম

OTT Platform গুলোও ছিল না বা থাকলেও হয়তো আমাদের knowledge এর বাইরে ছিল আমরা অতো জানতাম না তো Cinema হল এ গিয়ে Cinema দেখার আর বন্ধুবান্ধবদের সাথে Cinema দেখার মজাই আলাদা তাই না?

এখনতো প্রথমত বন্ধুবান্ধবদের সাথে বেরোনোর সময় নেই আর হ্যাঁ সেই দ্বিতীয়ত বেরোনোর সময় থাকলেও আর আমাদের ওই ইচ্ছা অবকাশ কোনোটাই থাকে না তো এখন OTT সেটাই সব আর OTT তে এতো ভালোভালো Content আসছে যে বাইরে গিয়ে Cinema দেখার কথা ইচ্ছাও করে না বরং Cinema গুলো সবকটাই south Indian সব Cinema নকল আমার মনে হয় যে Hindi Cinema গুলো বেরোচ্ছে একদমই তাই আরে OTT এর মানে কতটা ক্ষমতা সেটা এখন বড়ো বড়োFilm makers producers রাও বুঝতে পারছে যার জন্য ওরা

cinema গুলোকে OTT তেও release করে দিচ্ছে সবাই করছে CinemaRelease করছে আর বড়ো বড়ো তারকারা অনেকেই OTT তে একটা করে দেখ যেমন ওই saif ali khan এর যেই series টা বেরোলো হ্যাঁ হ্যাঁ খুব ভালো Seriesমনে পড়ছে না নামটা ওটাওতো মানে অনেকে করছে এখন Series জানে যে মানুষ দর্শক কি খাবে যারা বুদ্ধিমান যে actor রা বুদ্ধিমান তারাই এখানে কাজ করবে আর Cinema তো কয়েকটি চলবে যেমন Pathan চলেছে সেরকম একটা দুটোই চলবে আর বাকি তো সব মুখ থুবড়ে পড়ছে। সেই একদমই তাই আর সেখানেও চলে যাচ্ছে নামে acting এর ওপর কতটা জোর দেয় সেটার থেকেও বড়ো কথা Starcast এবং বড়ো বড়ো তারকাদের নামেই Cinemaগুলো চলে যাচ্ছে এখন তো সেটাও চলছে না রে কতগুলো land:EngAkshay Kumar এর আগের Cinema Flopকরে গেলো হ্যাঁ কিছুই চলছে না এখন আর দর্শকরা অনেক বেশি সচেতন আর চালাক একদম হয়ে গেছে নিজের পয়সা টা কোথায় ঢালবে।

ভালো contentকে এখন aappreciate করছে এটাই হলো ব্যাপার। একেবারেই তাই একেবারেই তাই তুই ভালো Suggestion দিলি আজকে ছুটি কালকে কালকে আমাদের ছুটি ঠিক নেই কিন্তু Halfday আমাদের দেবে আচ্ছা government থেকে তো একটা ছুটি একটা ছুটি Announce করেছে আমরা ছুটি পাচ্ছি না যদিও halfday আছে তো আজকে ..... নামে কোনো কাজ নেই তেমন কিছু পুজো টা হয়ে গেলেহু আমি বসবো একটা দেখতে আজকে একটু দেখবো কালকে দেখি এই পঞ্চায়েত Season টাও ভাবছি দেখে রাখবো অবশ্যই দেখে নে আমিও lang:EngSwitzerlandlang:Eng টা দেখবো তুই বলি আমার ওটা দেখার ইচ্ছা করছে দেখে নে দেখে নে খুব মিষ্টিCinemaখুব মিষ্টিCinema

ঠিক আছে চ আজকের মতো রাখি হ্যা রে ঠিক আছে ভালো থাকিস

কেমন আছো কেমন আছো

এই তো চলে যাচ্ছে খবর

হ্যা হ্যা ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে

husband ভালো আছে হ্যা অনেক দিন পর তো phone করলাম অনেক দিন কথা বাত্রা হয় না

হ্যা সত্যি অনেক দিন কথা বাত্রা হয় না আর তুমি আসবে আসবে করেই এলেও না এমন কি সেইদিনকে নিমন্তন করলাম আসার জন্য তো তোমার সময় হলো না বললে office আছে যাবো আমি আসতে পারবো না কত করে বললাম তুমি এলে না

অনেক দিন দেখা হয় না তো হ্যা

আচ্ছা বলছি আ শুনো না আজকে আমরা অন্য topic নিয়ে আমরা গল্প করি তার কারণ regular ই তো কি করছিস কি কি বাড়ির সবাই কেমন আছে এই সব থাকি তো এখন তো ভীষণ গরম পড়েছে তুমি কি কি করছো বাড়ির সবাই সুস্থ থাকার জন্য তুমি নিজে সুস্থ থাকার জন্য হুম আর বলোনা গরম মানে বিশাল গরম পড়েছে আর দেখো শুধু পেট ঠান্ডা করা চলছে আমাদের বাতাসার জল থেকে মিস্রীর জল তোমার কি বলে আ কি বলে আর উউমম

আমরাও একই একই পানা থেকে শুরু করে সব কিছু চলছে আমাদের আচ্ছা আচ্ছা আর আমাদেরও same একই অবস্থা তার কারণ হচ্ছে এত গরম পড়েছে শরীর না একদম মানে

সে জন্য বাড়ির সবাই বিশেষ করে বাচ্চারা বড়োরা যারা আছে তাদের জন্য তো আমি প্রতিদিন ওই তরমুজ কোথায় তার পুদিনা পাতা এইসব সমস্ত ধরণের শরবত করে প্রতিদিন বাড়িতে তারপরে তোমার হচ্ছে টকদই এই টকদই তা তো জানোই আমাদের সবার শরীরের পক্ষ মানে প্রতিদিন এই নিত্য প্রয়োজনই এই টকদই আমাদের শরীর কে সুস্থ রাখে আমি এখনো খুব ভালোবাসি যেন গরম ভাতের টকদই দিয়ে খেতে আমার খুব ভালো লাগে